তো এই ক্ষেত্রে আমি সবাইকেই বলব যে সবাইকেই কিন্তু adjust করে চলতে হবে, যেমন আহ কৃষককেও প্রচুর পরিমাণে রাসায়নিক ব্যাবহার করা যাবেনা সেরকম হ্যাঁ আমরা আমাদের তো এখনও অনেক আলোচনার বিষয় রয়েছে

তাই আমরা পরের পর্বে কিন্তু এইটা নিয়েই আলোচনা করবো। যে এই যে,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

এবার যদি তুমি একটু দেখো যে পাহাড়িয়া এলাকা, পাহাড়িয়া এলাকায় আহ তুমি ঠিক কি ধরনের চাষবাস দেখতে পাও বা দেখেছো যদি

তো দার্জিলিংয়ে আমি যেটা প্রথমে পড়ল আমি দেখলাম যে চা কিন্তু প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এবং আমরা জানি যে চা কিন্তু স্বাদে ও সুগন্ধে পৃথিবীতে কিন্তু একটা বেশ ভালো জায়গা করে নিয়েছে এবং আমাদের কিন্তু, চায়ের চা যে শিল্প সেটাও কিন্তু একটা বেশ ভালো পর্যায়ে আছে, আহ সেই জায়গাটা এখন পৃথিবীতে নিতে পারেনি। যাই হোক আমি চা গাছ দেখেছিলাম এর সাথে সাথে আমি দেখেছি কমলালেবু কিন্তু প্রচুর পরিমাণে চাষ হচ্ছে।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 দেখো পাহাড়িয়া এলাকায় আমি আপেল দেখেছি। আপেল চাষ ঠিক দেখেনি মানে আপেল গাছ দেখেতে পেয়েছি এবং তুমি যে বললে কমলা লেবু হ্যাঁ ওখানে তো কমলা লেবু তো ভীষণ ভালো ভাবেই পাওয়া যায় কমলা লেবুর চাষও হয়। তারপর, উম কফি রয়েছে চা তো রয়েছেই পাহাড় মানেই যে জানি যে ওখানে চা চাষ তো হবেই। হ্যাঁ কারণ এখানকার যে আবহাওয়া বা যে পরিস্থিতি তাতে তো চা চাষটাই ভালো মতন হয়।

আহ তোমাকে আমি এখানে আর একটা বলতে চাই দেখো আমাদের এখানে যেমন আলুটা প্রচুর পরিমাণে চাষ হয়। সেইজন্য কিন্তু আমরা আলুর চিপস তৈরি করেও খাই। আহ তো আমি শুনেছি যে যেখানে প্রচুর পরিমাণে আপেল চাষ হয় আহ তারা তো আপেলটা একদম সহজলভ্য পেয়ে যাচ্ছে সেখানে খুব একটা দাম হয় না তো শুনেছি আপেল গুলোকে চিপস, এইসব যে তৈরি করে খাই তো আমি কখনো taste করিনি ওই চিপসের কিরকম taste আহ তুমি কি করেছো? না আমিও কখনো করিনি কিন্তু আপেল যদি চিপস করে খাওয়া হয় সেটা কিন্তু ব্যাপারটা আলাদা। কারণ আমরা কিন্তু জানি যে একটা আপেল কিন্তু একটা ডাক্তারের সমান মানে রোজ একটা করে আপেল খেলে কিন্তু ডাক্তারের কোন প্রয়োজনই হবে না এরকমও কিন্তু আমরা পড়েছি।

আপেল কমলালেবু এগুলো আর কমলালেবু আমরা জানি যে কতটা উপকারী আমাদের জন্য। উপকারীও বটে আর আহ tasty ও বটে তো আহ ছোট থেকে বড় সবারই কিন্তু এটা বেশ একটা পছন্দের জিনিস। এবং আহ আমি বলবো যে পাহাড়ি এলাকায় যারা আছে তারা যেন আরো বেশি বেশি করে কমলালেবুটা চাষ করে কারণ এখানে তো আমরা চাইলেও চাষ করতে পারবো না সেই taste টা আমি একবার করেছিলাম আমি পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে তো আমার ইচ্ছা হয়েছিলো যে আমি কমলালেবুর চাষ করবো তো আমি চারাগাছ এনে লাগিয়েছিলাম কিন্তু আহ সেই taste করে দেখলাম এতটাই টক খেতে। আহ তো আমার ইচ্ছাটাই মারা গেল ভাবলাম যে না কমলালেবু চাষ করে খাওয়া মানেই বৃথা। আহ আমাকে কিন্তু market থেকে এটা আমাকে কিনতেই হবে। কারণ এখানের প্রকৃতি কিন্তু আমার সাথ দিচ্ছে না। সাথ দিচ্ছে না সেটাই সেটাই খুব ভালো লাগলো শ্রেয়া তোমার কথা শুনে আর আমিও গাছ ভীষণই ভালোবাসি আর আমার ভীষণ ভালো লাগছে তোমার সাথে আজকে এই agriculture নিয়ে আলোচনা করে। agriculture বলতেই আমরা যেটা বুঝি সেটা হল কৃষিকাজ।

কৃষি কাজ তো গাছ নিয়েই আলোচনা, আলোচনার মধ্যেই পড়ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাই যে আমাদের ভারতবর্ষে এত এত ধরনের সবজি কি আমরা চিনি এই সবজি কিন্তু আমাদের বলতে গেলে একদম medicine মতন কাজ করে।

খেয়েই কিন্তু আমরা জীবনটাকে সুন্দর করি মানে আমাদের স্বাস্থ্য সুন্দর করে তুলতে পারি।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 আহ খুব ছোট থেকেই কিন্তু চশমা use করে তো তাকে doctor এ বলে যে প্রতিদিন তোমাকে কিন্তু গাজর খেতে হবে এবং সে যখনই প্রতিদিন গাজরটা তাকে, তার কিন্তু চোখের সমস্যা অনেক কমে যায় । আর যেহেতু আমরা জানি যে চোখ গাজরে প্রচুর পরিমাণে vitamin A আছে এবং সেটা কিন্তু চোখের পক্ষে খুবই তো এভাবে সে কিন্তু এই যে গাজর এটা খেয়ে খেয়ে কিন্তু নিজের রোগটাকে পুরোপরি নিরাময় করতে সক্ষম হয়েছে।

ভীষণই মানে ভীষণই আনন্দিত হলাম এই কথাটা আমি শুনে যে গাজর খেয়ে তার চোখ সুস্থ করে তুলেছেন ভীষণই ভালো লাগলো এটা শুনে। আমি তো এই কথাটা অনেককেই বলবো এবং আমার বাবার যেহেতু চোখের সমস্যা রয়েছে আমি আমার বাবাকেও কিন্তু একটু হলেও কিন্তু গাজর খাওয়ানোর চেষ্টা করবো। thank you so much শ্রেয়া এইটা share করার জন্য। হ্যাঁ বলো? এবার আমি যদি জানতে চাই শ্রেয়া যে তোমার কি ধরনের চাষ ভালো লাগে? আহ দেখো normally আমার যে চাষটা ভালো লাগে যদি আমি vegetables এর কথা বলি, তো আমার আহ টমেটোটা, আহ টমেটো গাছটা খুব ভালো লাগে কারণ কি, আমি এর আগের বছর নিচে টমেটো নিজ থেকে চাষ করেছিলাম আমার যে বাড়ির garden আছে সেখানে শুধু নিজেদের family র খাবার জন্য করেছিলাম কোনো রকমের সার বা কীটনাশক কিন্তু use করিনি আহ তবে চারাটা একটু উন্নত, লাগিয়ে ছিলাম এবং সেখান থেকে কিন্তু যে টমেটো গাছটা লাগিয়ে ছিলাম আমি চার থেকে পাঁচটা টমেটো গাছ আর প্রচুর, পরিমাণে কিন্তু টমেটো উৎপন্ন হয়েছিল আমার কিন্তু গোটা শীতকালটা ওই চার পাঁচটা টমেটো গাছ থেকেই কিন্তু আহ যে ফসল পেয়েছিলাম বা টমেটো পেয়ে ছিলাম সেটা কিন্তু গোটা শীতকালই কেটে আর তো

দারুণ খবর তো এটা দারুণ ব্যাপার

তার মানে আমাদের বাঙ্গালীদের মধ্যে বলো বা আমাদের ভারতবাসীর মধ্যে বলো এই ব্যাপারটা কিন্তু, অনেকের মধ্যেই রয়েছে যে আমি নিজের ফসলটা একটু হলেও কিন্তু সেটা চাষ করবো, এই ব্যাপারটা খুব আমাদেরকে যেরকম মানসিকভাবে সুস্থ রাখে, তেমনি শারীরিক দিক থেকেও কিন্তু সুস্থ রাখে। হ্যাঁ তো শিমি আমিও তোমাকে suggest করব যে তুমিও কিন্তু তোমার যে পছন্দের যে vegetable সেগুলো একটু অল্প পরিমাণ হলেও, আহ চাষবাস করো এবং নিজের হাতে চাষ করে খাওয়ার যা আনন্দ সেটা কিন্তু উপভোগ করো। একদমই তাই একদমই তাই শ্রেয়া,

কোনো না কোনো vegetable এর চাষ করবোই করবো। আহ অসংখ্য ধন্যবাদ শিমি আহ তো আমাদের তো প্রথম পর্ব প্রায় শেষের দিকেই আমরা কিন্তু এবার দ্বিতীয় পর্বে আলোচনা করব যে আমাদেরকে কিন্তু, আমাদের agriculture টাকে আরো উন্নত করার জন্য বা কি করলে আমরা agriculture থেকে আরো profit পেতে পারি আমাদের অর্থনীতি টাকে আরও সুদৃঢ় করতে পারি আহ সেই নিয়ে আলোচনা তো এখনকার মতো আহ good by তুমিও ভালো থেকো। তুমিও ভালো থেকো।

বাবা তোর মতন teacher থাকলে তো সবাই টোপকেই যাবে। হ্যাঁ, হ্যাঁ আর বলিস না যাচ্ছেতাই।

আমি সব ছেড়ে দিয়েছি, আমি এসব পড়াশোনাতে নেই।

সবিতা দুর্দান্ত আছে ও একটা নন্দিনী বলে ওর একটা নতুন বন্ধু হয়েছে এখন ওর সাথে খুব time pass করে। ও actually ওই নিজের বন্ধু নন্দিনী তার কথাগুলো বলছিলো আমায় খুব interesting উম

তাহলে একটা কাজ করতে পারিস না, তুই একটা coaching center করে নে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আছে তো জায়গা। ওই যে আমাদের গড়ের মাঠ ময়দানে গাছের নিচে। তোর জন্য ওটাই একদম luxurious ওর মতন luxurious জায়গা কোথায় পাবি কলকাতাতে? না আছে এমনিতে একটা জায়গা আছে ওই চারুচন্দ্র কলেজের পাশেই আছে জায়গাটা। আরে বলছি তো চারু চন্দ্রয় জায়গা আছে কলেজের পাশেই জায়গাটা আছে, বা একটা জায়গা আছে ওই আশুতোষ কলেজের পেছনের গলিতে side এ যে গলিটা আছে ওইখানে ওই cafe-coffee-day তারও opposite যে building টা ওইখানে first floor এ একটা flat আছে হ্যাঁ।

না ওই লোকটা তোমায় discount এ দিয়ে দেবে। কারণ হ্যাঁ, তুই যদি যাস ও তোকে দেবে discount এ আমি যদি যাই আমাকে discount দেবে না। আরে তুই জানিস না ওই লোকটার তোর ওপরে crush আছে? হ্যাঁ হ্যাঁ সেটা তুই বুঝবি আর ও ও বুঝবে, তোরা দুজন বুঝবি সেটাতে আমার কি? এমনিতে তো আরে এটা ওই লোকটারই বাড়ি যার সাথে তুই forum এ বসে বসে সব আহ ওই rehearsal আর meeting আর ওইসব করে বেড়াস। হ্যাঁ, তার বাড়িটারই তো কথা বলছি সে তো এখন অন্য জায়গায় shift হয়ে গেছে ও এখন খুঁজছে কাকে ভাড়া দেবে জায়গাটা। সেটা তো তোকে তো দিয়েই দিতে পারে যদি ও তোকে বলবে তুমি দাও তুমি যদি দিয়ে দাও, ও তো দিয়েই দেবে তোমাকে good butter সেটা তুই বুঝবি আর ও বুঝবি এবার তোকে আমি connect করিয়ে দিলাম, এবার তুই ওর সাথে direct কথা বলে নিস। হম আচ্ছা, আর হ্যাঁ ওই যে পড়ানোর কথা হয়েছিল না ওই যে একটা master ও লাগবে ওই আমার হাতে একজন master আছে ভার্গব নামের আহ ও এই জিনিসটা যদি তোর final হয়ে যায় location এর টা তাহলে ওর সাথেও কথা বলতে পারিস ওর খুব ভালো experience আছে হ্যাঁ, আর ওকে যখন নিবি তখন আমাকেও conference call এ নিয়ে নিস। হ্যাঁ, আর তুই ওকে কি বোঝাচ্ছিস কিরকম করে বোঝাচ্ছিস সেই জিনিসটাও আমি একটু বুঝে যাবো। কেন ওকে তো তুই কত টাকা দিবি না দিবি সেই সব বলতে হবে হ্যাঁ, আমি বললাম ওকে তুই কত টাকা দিবি? কিভাবে classes হবে? কিভাবে ওকে করতে হবে ওইসব তো সে বোঝাবি না তো সেই জিনিসটাও আমি একবার শুনে নেবো বুঝে নেবো যে তুই কি বোঝাতে চাইছিস। কোথায় যদি কিছু গন্ডগোল থাকে পরে আমি বলতে পারি।

ও কি এখন কোনো চাকরি করছে না? চাকরি ছেড়ে দিয়েছে যতদূর আমার মনে হয় করছেন না। হ্যাঁ, মানে চাকরি মানে ওই school এ পড়াতো ওইটাই বলছি এখন পোড়াচ্ছে কিনা সেটা জানি না। কেন ওর school এর timing এর হিসেবেও তো এই করতে হবে না, সবার সাথে আমাদের সাথে ওর timing টা match করবে কি করবে না? সেটা তো একটা বড়ো ব্যাপার।

দেখ আমার বলে লাভ নেই, কেন কি এই center টা এই কাজটা তো তুই করাচ্ছিস, তুই কিভাবে করাবি কি payment করবি না করবি, ও কবে পাবে কিভাবে পাবে? সব details টা তো তোকেই বলতে হবে না। এই যে তোর কুরে ness এইটাই তো, তুই কোনো কাজই করতে চাস না, এই জন্যই তো সবাই তোকে তাড়িয়ে দেয় গালাগাল দেয় হ্যাঁ

হম হম তোর কাছে সত্যি কোনোদিনও কোনোকিছু জিনিস থাকে না, আর থাকবেও না, দাঁড়া পাঠিয়ে দিচ্ছি দাঁড়া hold কর। উম এই নে এই যে পাঠালাম। পাঠালাম তো দেখ ভালো করে দেখ। আরে বাবা তুই ওই তোর হোয়াটসঅ্যাপ টা দেখ ঠিক করে, তোকে পাঠিয়েছি ওইটা number ই আছে ওইটা contact card বলে ওইটাকে ওইটাতে click কর তুই সব দেখতে পাবি হ্যাঁ দেখ ওইটাকে touch কর click কর যাইহোক কর। জানে না কিচ্ছু জানে না। কি যে পোড়াস বাচ্চাদের?

এইনে আর একবার পাঠালাম দেখ এবার শুধু number ই পাঠিয়েছি আর কিছু নাই। মানে আঁতেল আঁতেলই থাকবে আঁতেল আঁতেলই থাকবে কোনোদিন নিজেকে upgrade করবে না। উম তুই করতে পারছিস না সেটাতো কোনোদিনও স্বীকার করবি না, তোকে তো এই big boss এ চলে যেতে হবে ব্যাস unnecessary argument করবি কোনো মাথামুন্ডু নেই argument এর কিন্তু argument করেই যাবি করেই যাবি করেই যাবি, সেটাও আবার একটা teacher হয়ে, নির্লজ্জ বেহায়া।

হ্যাঁ, তো সেইটা বল newtons তিনটে law physics এর law physics এর শুধু তিনটে law বা বা বা বা বা হ্যাঁ

আর argument করবি ঝগড়া করবি, কোনো মাথামুন্ডু থাকবে না এমনিতেও তোর পড়াশোনাতেও কোনো মাথামুন্ডু থাকে না। হ্যাঁ এতো student দের জীবন বরবাদ করে দিয়েছিস তুই। তুই আমাদের দেশের কত ক্ষতি করছিস বুঝেছিস? বুঝতে পারছিস? হ্যাঁ

হম আমি তো ইংরেজিই পড়াবো। আমি তো চিরকালই ইংরেজি পড়িয়ে এসছি। আমি তো চিরকালই ইংরেজি পরিয়ে এসছি রে হ্যাঁ মানে যখন পড়াতাম এখন তো আর পড়াই না। জানিতো তুই আমার সম্পর্কে কিছুই জানিস না, তুই তো এমনিতে ওপর ওপরে relationship বন্ধুত্ব রাখিস যখন তোর মতলব থাকে তখন ওই তুই বলিস, কথা বলিস তারপরে তো আর কোনোদিনও কথা বলিস না জীবনে এমনিতে phone করেছিস কোনোদিন যে কেমন আছো বেঁচে আছো কি মরে গেছো? হ্যাঁ, যখন কাজ থাকবে শুধু তখনই phone করবে উম একদম তুই ওই বদরুর একদম hard core চ্যালা।

উম তা তোর ওই জঘন্য রান্না? তোর ওই জঘন্য রান্না জীবনে খাবো না মাথা খারাপ হ্যাঁ বাবা তোর রান্না খাওয়ার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়াটা বেশি ভালো হ্যাঁ হম হ্যাঁ। হম উহ কে বললো আমায় চিলি পনির ভালো লাগে? জীবনেই হতে পারে না আমি জীবনেই chinese বা অন্য জাতীয় কোনো খাবার খাই না।

হ্যাঁ exactly ঘোড়ার ডিম খাই ostrich এর ডিম খাই তারপরে crocodile এর ডিম খাই। কেন এগুলো তো exclusive stores এ পাওয়া যায় এইসব ওইখানে তোরা যেতে পারবি না not for common masters and গর্ধপ। হ্যাঁ হ্যাঁ বল।

ঠিক আছে okay রাখছি জানাচ্ছি তোকে হ্যাঁ,

না, সেটাতো তুই ওর সাথে directly কথা বলে নে হ্যাঁ bye Hello কেমন আছিস বল। অনেক দিন পর তোর সাথে কথা হচ্ছে তো ভালো। এই যে খুবি ভালো আর বলিস না যা ঠান্ডা বাপরে এই ঠান্ডাতে তো মানে কোন কিছু করতে ও ইচ্ছে করছে না আর তোর সাথে অনেক দিন কথাও হয় নি ।সেই দেখলাম তোর ফোন ঢুকছে দেখে সত্যি খুব ভালো লাগলো Actually আমার ও অনেক দিন ইচ্ছে ছিলো কথা বলার মানে সব Friend এর সাথে কথা বলার কিন্তু এই জানিস তো এখন Job এর যে অবস্থা একটা যে job টা করতাম চলে যাওয়ার পরে একটু আমি tension এ পরে গিয়েছিলাম তো সে জন্য নতুন job এর জন্য apply করেছিলাম অনেক জায়গায় interview ও দিচ্ছিলাম এই কারনে কারো সাথে অতটা contact করে হওয়া উঠেনি তো ও আচ্ছা আচ্ছা এই রকম ব্যাপার হ্যাঁ রে আরে এই COVID এর শুরু হওয়ার পর এই যে lock down শুরু হলো তাতে করে আমাদের এই সমস্যা টা হয়েছে actually আগে তো আমরা work from home ছিলো না আমরা office এ গিয়ে work টা করতাম তো অনেক office গুলো তে কি করেছে work from home করে দিয়েছে তো সে ক্ষেত্রে সমস্ত রকম setup বাড়িতে থাকতে হবে যেমন হয়তো laptop দরকার বা broadband service দরকার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 তো এই মুহুতে আমার laptop টা ছিলো না যার কারনে এই মুহূর্তে এই office টা ছেড়ে দিতে হলও আমি নতুন কোথাও try করছি দেখা যাক কি হয় তো আর বল তোর কি খবর তুই কি কোথাও try করছিস না পুরোনো যে office এ ছিলিস ওটাতেই আছিস উম না না আমি যেখানে পুরোনো ছিলাম ধর সেখানেই আছি নতুন আমি খুঁজছি আসলে এখানে এমন একটা ব্যাপার হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তো আর সবার সাথে জানা শোনা ব্যাপার টা রয়ে গেছে মানে সব রকমি ঠিক ঠাক আছে কিন্তু আসলে এখানে salary টা না খুব কম মানে একি জায়গাতে রয়ে গেছে বাড়ছেও না সে রকম ভাবে আর company টা সে রকম কোন develop ও হচ্ছে না তো যে কারনে আমি ভাবছিলাম অন্য কোথাও একটু খানি try যদি করতাম বেশ ভালো হত না এতা

সে নিয়ে একটু খোজ খবর লাগাচ্ছি কিন্তু সে রকম কিছু পাচ্ছি না ইটা একদম ঠিকি বলেছিস যে আমরা এই মুহূর্তে salary দিকটা দেখা হয় অনেকটাই কম ওরা বুঝতে পারছে যে এই মুহূর্তে covid সময় বা lock down সময় আমরা job টা ছেড়ে আমরা অন্য কথাও যাবো না তো যার জন্যে ওরা হয় তো দু বছর তিন বছর ধরে কোন রকম salary টা high করছে না তো same salary টা রেখে দিয়েছে তো আমারও পুরোন office same ছিলো যে কোন রকম high করছিলো না হ্যা শুধু একটাই Benefit দিছিলো

এই last তিন বছর ধরে ওখানেই করেছিলাম তো কিন্তু দেখলাম কোন রকম salaryhigh করে নি তো একটু তো issue ছিলো salary টা নিয়ে তার পর দেখলাম Work From Home সেটা তে একটু সমস্যা হয়ে গেছে মানে আহ laptop নিজস্ব থাকতে হবে Broadband নিতে হবে কারন instant তো একটা laptop কেনা broad band service নেওয়া সম্ভব নয় না তো ওই জন্য আমি ছেড়ে দিলাম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 আর তার laptop মানে খুব তারাতারি মধ্যে ব্যবস্থা করে নিজের job criteria তা Start করা না আহ খুবি কষ্ট কর হয়ে উঠে আর তাও যদি মানা যেতো ধর Salary তা একটু High হতো তাও তখন মনে হোত যে হ্যা Salary যখন High আছে আমাকে তো কষ্ট করতেই হবে কিন্তু যেখানে Salary টা High নেয় সেখানে মানে এই রকম ভাবে আহ কষ্ট করাটা জানিস তো কোন রকমই mind আমাদের কাছে রাখা যে কারনে আমিও সে ভাবছি যে কি করা যায় কারন salary একদমি নেই আর plus প্রচন্ড pressure প্রচন্ড যত দিন বারছে মানে Covid টা যখন ধরে Clear হল

তো সেই নিয়ে একটু খানি খোজ খবর লাগাছি কারন না কারর কাছে দেখি কি হয় শোন না তুই যদি এই রকম আহ মানে একটু চাইছি যে same salary একটা তো তুই বললি Salary issue আছে but আমি Recent দু একটা জায়গায় apply করলাম। যেঁগুলোতে Salary খুব বেশি দিচ্ছে না but কাজ গুলো খুব হাল্কা যেমন ওই দেখ না এখুন Campus করেছে অনেক রকম যেমন ওই তোর দুয়ারে সরকার বা যে সমস্ত Camipng গুলো বসছে ওখানে দেখবি আ এরকম প্রশিক্ষণ দিচ্ছে মানে অনেক রকম data entry থাকে না

তো Candidate নিয়ে নিজেরা প্রশিক্ষন দিয়ে ওই বারো থেকে তেরো হাজার টাকা salary দেয় একটা Job দিচ্ছে তো সেটা একটাই Condition আছে ওই Job এর কোন security নেই যে আমি এটা long time চলবে হতে পারে ওটা ছো মাস এক বছর এর জন্য তুই continue করে গেলি বা তোর ভালো কাজ চলছে ওরা তুই বছর দু এক তিন বছর এরকম পেয়ে যেতে পারিস তো এটার আমি একটা দেখলাম তুই যদি চসা একবার try করতে দেখে নিতে পারিস এই camping গুলোতে এই গুলো দেয় সাধারনত আচ্ছা আচ্ছা মানে যে গুলোতে সরকারের তরফ থেকে এই সমস্থ camp গুলো যেগুলো organize করা হয় সেই সমস্থ campus আর ধরো অনেক টাই আমি যেঁগুলো লক্ষ করে দেখছি আহ দেখবি BDO office বেশ কিছু Offline Form বেরোও সেখান থেকেও ভাবে করা যায় না। আমি শুনে ছিলাম আসলে এই ব্যাপার আহ মানে তুই ওই যে দিকটা দেখাছিস পঞ্চায়েত এরিয়া আমার এই দিকে হয়তো municipality তার জন্য process দুটো আলাদা but কাজ কিন্তু same ই হবে BDOoffice থেকে কাজ জেনে নিস ও আহ data entry বা তোর Door to Door service আহ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 HS Level আছে Job নেই ওদের এই রকম কিছু candidate কে শিক্ষক মানে প্রশিক্ষন দিয়ে কিছু দিনের জন্য কাজে রেখে দেয় আবার যদি কাজ টা long-lasting থাকে ওরা ও continue রাখতে চাই ওটা রাখে তো ওটা দেখলে আহ দেখতে পারিস তা আমার মনে হয় না এতটা চাপ হবে বলে হ্যাঁ এটা তুই একটা খুব ভালোই বললি কারন এগুলো করাই যেতেই পারে এই ব্যাপারে মানে আমি শুনেছিলাম কিন্তু আহ মানে কতটা ঠিক বা কতটা এটা ধর একটা permanent ব্যাপার কি না এগুলো ব্যাপার এ আমার Idea ছিলো না এই দুয়ার এ সরকার camp হয় সেগুলো শুনেছি নানা ধরনের আহ মানে অনেক গুলোই তো সেট তৈরি হয় ধর কোথাও aadhaar verification থাকে কোথাও Voter card এর বেপার ব্যাপার camp এর ব্যাপার থাকে তো এই ভাবে যে ধর process টা হয় বা এটা যে একটা বলতে পারিস যে একটা Out income এর ব্যাপার টা ও কিন্তু হয়েছে যে এটা আমার Job এর বাইরেও একটা অন্য একটা sector যেখান থেকে আমি আহ কিছু income করতে পারি এই রকম ব্যাপার

আমি এটা ছাড়া দেখলাম মানে আমাদের গ্রামের দিকে বা এই যে Area তে এখন আছিস সে দিকে কি অনেক বয়স্ক মহিলা আছেন হয়তো অনেকে divorce অনেক এ বিবাহিত আছেন তো তাদের জন্য কি করেছে যে পঞ্চায়েত থেকে বা বিডিও office থেকে বাড়ি তে ওই যে পলিও খাওয়ানোর জন্য বা যে সমস্থ camping গুলো থাকে মোটা গাডের Form fillup করানোর জন্য বা Door to Door দেওয়ার জন্য এই গুলোর জন্য ওদেরকেও কিন্তু higher করে নিয়েছে মানে এই গুলো শুধু মাত্র